আল্লাহ কে প্রে করে নিজেদের ভালো থাকার মানুষের জন্য নিজের ভালো।

আ ব্রাঞ্চ যে অফিস -এ শুধুমাত্র মিউনিসিপ্যালিটি -র।

এটি একটি কলকাতার ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ যেখানে সবাই অপ্প্লিক্যানের -এর জন্য এপ্লাই করে এবং এতে অনেক--

ওই জায়গাটা ভীষণ একটা সুন্দর জায়গা এবং এটি একটি গোধূলি বেলার ।

একটা ডানসিং একাডেমি এখানে বাচ্চাদের বড়োদের সবার ইয়োগা প্লাস ডানসিং দের প্রাকটিস করানো হয়।

এখানে অনেক ফ্যাসিলিটিস আছে এবং অনেক নিয়মও আছে--